রাখা আছে দেখুন এটা একটা বড়ো--তিনি আশীর্বাদ করছেন হাত তুলে মাঝখানে যিনি আছেন তিনি দুটো হাতের উপর--

এখানে আ রা-রোড -র ধারে আপনারা দেখতে পাচ্ছেন একটি দোতালা বাড়ি তৈরীর কাজ চলছে। দেখুন--

এখানে দেখুন একটি প্রজেক্ট পারেন। কারন এতগুলি ঘর করা হয়েছে ফ্ল্যাট তৈরি করা হয়েছে এখানে --

এখানে আপনারা দেখতে পাচ্ছেন খুব বড় একটি রেস গ্রাউন্ড । উম স্টেডিয়াম - ও বলতে পারেন। অ্যাকচুয়ালি এটা স্টেডিয়াম -ই।